libreoffice calcএর পরিচিতি সংক্রান্ত এই কথ্য tutorialএ আপনাদের স্বাগত জানাচ্ছি
in tutorialwe আমরা শিখব
libreoffice calcএর পরিচিতি
libreoffice calcএর বিভিন্ন toolbars
calca কিভাবে একটি নতুন document খোলা যায়
কিভাবে একটি বিদ্যমান document খোলা যায়
calca কিভাবে একটি document save ও বন্ধ করবেন
libreoffice calc হল libreoffice সংকলনএর মধ্যে spreadsheet অংশবিশেষ
writer যেভাবে মূলত text তথ্য দিয়ে কাজ করে তেমনি spreadsheet মূলত সংখ্যাগত তথ্য নিয়ে কাজ করে
এটিকে সাংখিক ভাষার সফ্টওয়্যার বলা যায়
এটি microsoft office সংকলনএর microsoft excelএর সমতুল্য
এটি একটি বিনামূল্য of open source সফ্টওয়্যার তাই এটি বিনামূল্যে copied পুনর্ব্যবহার এবং বিতরণ করা যায়
libreoffice সংকলন ব্যবহার করতে আপনি operating system হিসাবে হয় microsoft windows 2000 to তার উচ্চতর সংস্করণ অর্থাৎ ms windows xp to ms windows 7 ব্যবহার করতে পারেন অথবা আপনি gnu/linux ব্যবহার করতে পারেন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০ ০৪ এবং libreoffice সংকলনএর সংস্করণ ৩ ৩ ৪ ব্যবহার করছি
যদি libreoffice সংকলন ইনস্টল করা না থাকে তাহলে synaptic package manager ব্যবহার করে calc ইনস্টল করতে পারেন
synaptic package manager সম্পর্কে আরও তথ্যের জন্য ubuntu linux সংক্রান্ত টিউটোরিয়ালগুলি পড়ুন এবং এই website নির্দেশাবলী অনুসরণ করে libreoffice সংকলন download করুন
বিস্তারিত নির্দেশাবলী libreoffice সংকলনএর প্রথম tutorialএ আছে
মনে রাখবেন calc ইনস্টল করার সময় complete বিকল্পটি নির্বাচন করবেন
যদি আপনার আগে থেকেই libreoffice সংকলন ইনস্টল করা থাকে তাহলে কম্পিউটারএর পর্দার বাঁদিকের অংশে applications বিকল্পটি ক্লিক করুন তারপর প্রথমে office এবং তারপর lofficeibreoffice বিকল্পটির উপর ক্লিক করে আপনি libreoffice calcএ যেতে পারেন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
libreoffice calc ব্যবহারের জন্য spreadsheet বিকল্পটির উপর click করুন
প্রধান calc window একটি খালি document খুলে গেছে
এখন calc window প্রধান অংশগুলির সম্পর্কে জানা যাক
calca একটি documentthe workbook বলা হয় একটি workbooka অনেকগুলি sheets থাকে যাদের spreadsheets বলা হয়
প্রতিটি spreadsheet সারি এবং column বিন্যস্ত অনেকগুলি cells নিয়ে গঠিত প্রতিটি সারি একটি সংখ্যা এবং প্রতিটি column একটি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়
একটি cell cell সারি এবং columnএর ছেদa থাকে সেটিকে cell সংশ্লিষ্ট সারি সংখ্যা এবং column অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়
cellsএ পাঠ্য লেখা সংখ্যা সূত্র এবং আরো অনেক প্রদর্শন এবং ম্যানিপুলেশন সংক্রান্ত তথ্য থাকতে পারে
প্রতিটি spreadsheeta অনেক sheets থাকতে পারে এবং প্রত্যেক sheetsa দশ লক্ষেরও সামান্য বেশি সারি এবং এক হাজার কলাম থাকতে পারে যার ফলে একটি sheetsa এক billion বা sheets কোটি cells থাকতে পারে
calc windowত়ে বিভিন্ন toolbars আছে : যেমন টাইটেল bar menu bar standard toolbars formatting bar formula bar এবং status bar
এই টুলবারগুলি ছাড়াও উপরে দুটি অতিরিক্ত ক্ষেত্র অর্থাৎ input line এবং name box থাকে
toolbarswe সবথেকে বেশি ব্যবহৃত বিকল্পগুলি থাকে এগুলি আমরা এই tutorialswe শিখব
এখন আপনি নীচের অংশে অর্থাৎ spreadsheet বাঁদিকের অংশে তিনটি sheet ট্যাব দেখতে পাচ্ছেনsheet1 sheet 2 এবং sheet 3
এই ট্যাবএর দ্বারা sheetগুলিত়ে যাওয়া যায় সাদা ট্যাব দৃশ্যমান শীটকে নির্দেশ করে
অন্য ট্যাবের উপর ক্লিক করলে সেই নির্দিষ্ট sheet দেখা যাচ্ছে এবং দেখুন সেই ট্যাব সাদা হয়ে গেছে
spreadsheetএর প্রধান অংশ অর্থাৎ যেখানে data ঢোকানো হয় সেখানে gridএর আকারে অনেক cell রয়েছে প্রতিটি cell একটি column এবং সারি ছেদ a থাকে
কলামগুলির উপর এবং সারিগুলির বামদিকে ধূসর রঙের অনেকগুলি বাক্স আছে যেগুলিতে অক্ষর এবং সংখা থাকে
কলাম a থেকে আরম্ভ হয়ে down দিকে গেছে এবং সারি 1 থেকে আরম্ভ নীচে নেমেছে
column এবং সারির এই শিরোনাম গুলি cell reference গঠন করে যা name box ক্ষেত্রে দেখা যায়
calc বিভিন্ন অংশবিশেষের সম্পর্কে জানার পর এখন libreoffice calca কিভাবে একটি নতুন document খোলা যায় ত়া শিখতে হবে
আপনি standard toolbar new আইকনের উপর ক্লিক করে অথবা menu bar file বিকল্প উপর এবং তারপর new বিকল্পর উপর করুন তারপর অবশেষে spreadsheet বিকল্পটি ক্লিক করুন
দেখুন উভয় ক্ষেত্রেই একটি নতুন calc window খুলে যায়
এখন শেখা যাক কিভাবে spreadsheeta personal finance tracker তৈরী করা যায়
data যাক কিভাবে একটি spreadsheetএর কিছু সেলa তথ্য ঢোকানো যায়
spreadsheeta1 প্রথম sheetএ a1 হিসাবে উল্লিখিত সেলউপর উপর click করুন
আসুন শিরোনাম হিসাবে লেখা যাক sn অর্থাৎ যেগুলি আমরা স্প্রেডশীটএ লিখব তাদের সিরিয়ালনম্বর বা ক্রমিক সংখ্যা
b1 নামের cellএ click করুন এবং শিরোনাম হিসাবে লিখুনitems
এই spreadsheetwe আমরা যেসব itemএর names ব্যবহার করব সেগুলি এই শিরোনামের নীচে থাকবে
একইভাবে c1 c1 c1 c1 এবং c1 নামের cellsগুলিতে একের পর e1 click করুন এবং পরপর cost spent received date এবং account শিরোনামগুলি লিখুন
আমরা we প্রতিটি কলামে পরে তথ্য ঢোকাব
spreadsheetএ লেখা হয়ে যাবার পর আপনার সেটি ভবিষতে ব্যবহারের জন্য save ক করে রাখা উচিত
file save করার জন্য menu bar fileএর উপর এবং তারপর save as বিকল্পে click করুন
একটি dialog box দেখা যাচ্ছে যেখানে name ক্ষেত্রে আপনাকে fileএর name লিখতে হবে
fileএর নামটি লিখুনpersonal finance tracker
name ক্ষেত্রের নীচে save in folder ক্ষেত্রটি আছে সেখানে আপনি যে folder file সংরক্ষিত করতে চান সেটির name লিখতে have
সুতরাং save in folder ক্ষেত্রের নিম্নমুখী তীরএ click করুন
folderগুলি একটি তালিকা দেখা যাচ্ছে এখানে যে folderwe file সেভ করতে চান সেটি নির্বাচন করুন
desktop বিকল্পwe উপর click করুন
সুতরাং file ডেস্কটপে সেভ হয়ে যাবে
এখন dialog বক্সের file type বিকল্পটিতে click করুন
এটি অনেকগুলি file type বিকল্প অথবা file এক্সটেনশন একটি তালিকা দেখায় যেগুলিতে আপনি আপনার file save করতে পারেন
libreoffice calc মধ্যে ডিফল্ট file type হল odf spreadsheet the dot ods এক্সটেনশান দেয়
odf হল open document format এটি একটি open standard
dot ods ফরম্যাটএ save করা ছাড়াও আপনি আপনার file dot xml dot xlsx এবং dot xls ফরম্যাটে save করতে পারবেন এই ফরম্যাটএর file মাইক্রোসফট office excel program খুলতে পারে
আরেকটি জনপ্রিয় file এক্সটেনশন হল dot csv এটিও অনেক programsএ খোলে
এই spreadsheetএর তথ্য একটি text file ফরম্যাটে সেভ করতে ব্যবহৃত হয় যারফলে file সাইজ অনেকটা কমে যায় এবং সেটি size portable হয়
odf spreadsheet বিকল্পে click করুন
দেখুন file type হিসাবে odf spreadsheet এবং file type বিকল্পর পাশে বন্ধনীর মধ্যে dot ods দেখা যাচ্ছে
save buttonএ click করুন
দেখুন calc window টাইটল bar আপনার পছন্দের ফাইলের নাম এবং এক্সটেনশন দেখা যাচ্ছে
আলোচিত বিন্যাসগুলি ছাড়াও spreadsheet dot html formats অর্থাৎ ওএব পেজ formatsin সেভ করা যায়
এটি আগে দেখানো পদ্ধতিতেই করা যায় way
সুতরাং মেনুবারের file বিকল্পর উপর এবং তারপর save as বিকল্পে click করুন
এবার file type বিকল্পে click করুন এবং তারপর html document এবং বন্ধনীর মধ্যে openoffice dot org calcএ click করুন
এই বিকল্পটি documentএর dot html এক্সটেনশন দেয়
save button click করুন
এখন dialog বক্সের মধ্যে ask when not saving in odf format বিকল্পটি নির্বাচন করুন
শেষে keep current format বিকল্পের উপর click করুন
দেখুন documentthe dot html এক্সটেনশন দিয়ে সেভ হয়ে গেছে
spreadsheetকে web পেজ হিসাবে অর্থাৎ যা web browser program দ্বারা খোলা সম্ভব সেভাবে দেখাতে চাইলে এই ফরম্যাট ব্যবহৃত হয়
documentthe পিডিএফ ফর্ম্যাটে পরিবর্তিত করতে চাইলে tool bar export directly as pdf বিকল্পটি ক্লিক করতে হবে
পূর্বের মতই আপনি যেখানে save করতে চান সেই অবস্থান বেছে নিন
অথবা আপনি menu bar file বিকল্পর উপর এবং তারপর export as pdf বিকল্পত়ে ক্লিক করতে পারেন
যে dialog box দেখা যাচ্ছে তাতে export বিকল্প উপর এবং তারপর save button click করুন
একটি পিডিএফ file তৈরি হয়ে যাবে
documentটি বন্ধ করতে প্রথমে file এবং তারপর closeএ ক্লিক করুন
এবার আমরা শিখব libreoffice calcwe কিভাবে একটি বিদ্যমান document খুলতে হয়
আগে থেকে উপস্থিত কোনো document খুলতে উপরের menu bar file মেনুতে এবং তারপর open বিকল্পটির উপর click করুন
পর্দায় একটি dialog box দেখা যাচ্ছে
এবার যে folderএ আপনি documentthe সেভ করেছেন সেটি খুঁজে নিন
এরজন্য dialog boxএর উপরের বাঁদিকের অংশের ছোট pencil buttona click করুন এতে দেখা যাচ্ছে type a file name
এত়ে location bar ক্ষেত্র খুলে যাবে
এখানে যে filethe আপনি খুঁজছেন তার name লিখুন
তাহলে আমরা fileএর name হিসাবে লিখবpersonal finance tracker
file names এই তালিকা থেকে personal finance tracker dot ods নির্বাচন করুন
এখন open button click করুন
দেখুন personal finance tracker ods file খুলে গেছে
অথবা আপনি উপরের toolbar open আইকনের উপর ক্লিক করে এবং তারপর এই একই পদ্ধতিতে একটি উপস্হিত file খুলতে পারেন
microsoft excel যে dot xls এবং dot xlsx এক্সটেনশনের ফাইলগুলি ব্যবহার করে calcএ আপনি সেগুলিও খুলতে পারেন
এরপর আপনি দেখবেন কিভাবে একটি file পরিবর্তন করা যায় এবং এটি আবার ওই একই file name সেভ করা যায়
আসুন শিরোনামগুলি bold করে এবং তাদের font সাইজ বাড়িয়ে file পরিবর্তন করা যাক
তাহলে প্রথমে a1 নামের cellটিতে click করুন বাঁদিকে click করে sn cost spent received date এবং account শিরোনামগুলি নির্বাচন করুন
এতে লেখাগুলি নিবাচিত এবং উজ্জ্বল হয়ে গেছে এখন বাম mouse button ছেড়ে দিন লেখাগুলির এখনও উজ্জ্বল তাহ্কা উচিত এবার toolbar bold আইকনের উপর click করুন
শিরোনামগুলি bold হয়ে গেছে
এবার শিরোনামগুলির font সাইজ বাড়ানো যাক
তাহলে শিরোনামগুলি নির্বাচন করুন এবং toolbar font sizeএ click করুন
drop down menu থেকে ১৪ নির্বাচন করুন
দেখা যাচ্ছে শিরোনামগুলির font সাইজ বেড়ে গেছে
এবার font স্টাইলএর পরিবর্তন করা যাক
এরজন্য font name ক্ষেত্রের নিম্নমুখী তীরটিত়ে click করুন fontarrow name হিসাবে bitstream charter নির্বাচন করুন
প্রয়োজনীয় পরিবর্তন করে save iconএ click করুন
একবার documentকে সেভ করার পর আপনি যদি file বন্ধ করতে চান তাহলে menu bar file menu এবং তারপর close বিকল্পে click করুন
দেখুন এখন file বন্ধ হয়ে গেছে
এখানেই libreoffice calcএর এই কথ্য tutorialthe সমাপ্ত হল
এতে আমরা শিখেছি
libreoffice calc এর পরিচিতি
libreoffice calcএর বিভিন্ন toolbars
calca কিভাবে একটি নতুন document
এবং একটি উপস্থিত document খোলা যায়
calca কিভাবে একটি document save এবং বন্ধ করবেন
assignment বা অনুশীলনী
সেটিকে spreadsheet practice ods name save করুন
serial number name department এবং salaryশিরোনামগুলি লিখুন
শিরনাম্গুলি underline করুন শিরোনামএর font সাইজ বাড়িয়ে ১৬ করুন file বন্ধ করুন
এই linkএ উপলব্ধ videothe দেখুন
এটি spoken tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে বিভিন্ন workshop সঞ্চালন করে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
এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কএ প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়ালএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ